এই ছবিটি দেখে বোঝাই যাচ্ছে যে এটি কোন নৃত্যকলা শিল্পের জায়গা যেখানে ছোট ছোট বাচ্চারা নৃত্যকলায়--

আহ যার সামনে আমরা তার প্রধান ফটকটিও দেখছি যে ফটকটির উপরে আহ কোন বিশিষ্ট ব্যাক্তির আহ মুখ আহ অঙ্কিত রয়েছে।

একটা ছোট বাইক ও দেখা যাচ্ছে দূরে।

এটি একটি শিল্পমেলার ছবি যেখানে প্রচুর শিল্পী ।

এটি একটি কোন ওয়ার্কশপ -এর ভেতরের ছবি যেখানে আমরা প্রচুর যন্ত্রপাতি দেখতে পাচ্ছি।

এবং দূরে দু তিনটে কর্মরত মানুষ তারা দাঁড়িয়ে আছে ।

খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত এবং সত্যি দূর থেকে দেখতে এটি খুবই সুন্দর দেখাচ্ছে।

অত্যন্ত সুন্দর এবং খুবই মনোরম হাতের কারুশিল্পের পরিচয় এই ছবিটিতে আমরা বুঝতে পারছি।

অত্যন্ত মনোরম এবং সুন্দর দেখাচ্ছে এই আলোক সজ্জায় মুরিত এই পার্ক -টিকে।